হম তো ঘুরে খালি ঘুরলেই তাহলে খালি? হ্যাঁ ঘুরলাম ওখানে তো একটা মেলা বসেছিল একটা সেই বিশাল মেলা হয় না? একটা সেই পৌষ সংক্রান্তি বলে না সেই last দিনে হম হম পৌষ মাসের ওই দিনটা ওখানে মেলা বসেছিল তো বিশাল ভিড়

তাহলে তো ওই মেলাতে তাহলে অনেককিছুই তাহলে বিক্রী বাটা হয়েছে না, ওখানে তো বিশাল ব্যাপার একেবারে, জিনিসপত্রের দাম অনেক কিন্তু ওখানে, একদিনকার মেলা তো তারপরে আগুনের দামের সব ও আচ্ছা আচ্ছা তো ওখানে তাহলে উম মানে সবরকমের জিনিস পাওয়া যাচ্ছিল? এর সব রকমের জিনিস পাওয়া যাচ্ছিল, জামা কাপড় মানে ঘরের সব যা লাগে সংসার ইয়েতে ছোট ছেলেদের খেলনা এই সব একবারে প্রায় ছিল সব, ও তো আমি তো শুনছিলাম ওখানে নাকি কাঠের জিনিসও পাওয়া যায় ওই খাট বেঞ্চ চৌকি এগুলা নাকি পাওয়া যাছে, হ্যাঁ ওগুলাও ছিল তো মানে জায়গাটা তো বিশাল বড় মানে বিশাল মেলা বসেছিল মানে সবরকমের জিনিস ছিল, খাট ওই suitcase আলমারি হম সবরকম ছিল ওখানে

ওগুলা, দেখো ওগুলা সেই ই তো ওগুলা সেরকম আর ভালো না দোকানের মানে ওটা সেই আমরা পাইকারিতে কিনে নিয়ে চলে আসে তো, খারাপ খারাপ যেগুলা করে না ওগুলা সেরকম ভালো নয়, মানে বেশিদিন যাবে না

মানে ওগুলা ভালো কাঠ দিয়ে বানায় না আর হয়ত কমদামি কাঠ দিয়ে বানায় আর হচ্ছে ধরে নাও যে হাটে যেগুলো মালগুলো হয় না কি? হ্যাঁ হ্যাঁ বানিয়ে দিয়ে বিক্রী করে দেয় তাড়াতাড়ি ওগুলা ঘরে বানায় তাই না, দোকানের গুলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঘরে বানালে তো ঘরে নিজের কাঠ দিয়ে নিজের মত করে বা দেখেশুনে কাঠটা কোন কাঠ আছে ভালো আছে না, শাল আছে না সেগুন আছে না আম কাঠ আছে, ভালো কাঠ দিয়ে এ~ বানিয়ে সেটা নেওয়া যেতে পারে আর ওদের কাছে তো বানানো কাঠ আছে কী করে বুঝবে যে ওটা কোন কাঠ কিসের কাঠ? যা কাঠ দেবে ওখানে নিতে হবে তো, তুমি তো আর জানো নাই এটা কীসের কাঠ না কি? ওই তো সেগুন কাঠ বলে শিশু কাঠ ঢুকিয়ে দেবে বা বা শিশুর কাঠ বলে আম কাঠ ঢুকিয়ে দেবে, কী করে বুঝতে পারবা? আর ওখানে তো ওই ছোটোখাটো বড় কাঠের মধ্যে ছোটো কাঠ অন্য কাঠ ঢুকিয়ে দিলে তো বুঝাই যাবে না আর রঙ টঙ করে দিলে তো! রঙ দিয়ে দিচ্ছে তো, রঙ দেওয়া

বুঝতেই পারা যাবে না, যাক গে ও~ ওগুলা জিনিস নে~ নেওয়ার থেকে না নেওয়াই আমার মনে হয় ভালো না কি বলো? হ্যাঁ ওগুলা থেকে না নেওয়াই ভালো মানে বাড়িতে বানালাম বা একটু দেখেশুনে একটা কাঠ দিয়ে দিলাম দোকানে, ওখান থাকে বানিয়ে দিল হম হম হম কারণ ওই কাঠ ও ও~ ওই কাঠ নেওয়ার থেকে না নেওয়াই ভালো কারণ হচ্ছে যে ওই কাঠের কোনো ভরসা নাই, আজকে আছে কালকে নাই হম এ~ বলা যায় না হম তো আর বলো খবর সবর খবর তো আবার পরীক্ষা একটা সামনে পরীক্ষা আছে দশ তারিখ থেকে এই হম কলেজের আচ্ছা আচ্ছা, তো উম ও third sem এর? এর, পড়াশোনা করছ ঠিকঠাক?

lockdown এ তো সব শেষ করলই lockdown এ তো পড়াশোনা শেষ করল এদিকে ব্যবসা বাণিজ্য শেষ করল office আদালতও শেষ করল, সবকিছুই শেষ করল, কী আর করা যাবে? online এ পরীক্ষা দিয়ে দিয়ে এবার offline এ পরীক্ষা এবারে কী করে কী করব ভেবেই পাই না তাহলে তো তাহলে তো মানে এ~ online এ দিয়ে দিয়ে অভ্যাস হয়ে গেছিল দুবছর ধরে এখন অ~ offline এ দিলে তো সমস্যা কারণ সারা বছর তো কিছু পড়িনি আর গিয়ে লিখতে কী লেখা যাবে? নাকি? দেখে ছাড়া উপায় নাই, সেদিনও তো একটা internal পরীক্ষা ছিল, ওটা দিয়ে এলাম, ওটা আবার mobile দেখে দেখেই দিলাম, নয়ত লিখতেই পারছিলাম না তো সে বেকার বসে থাকছিলাম,

হ্যাঁ কী করবে তো আর বেকার বসে থাকছে, বলছে নে তোরা mobile দেখে দেখে এবার লেখ~ লিখে নে তাও কিন্তু ভালো ওটা তো সেই internal final পরীক্ষা তো নয় এবার final পরীক্ষায় এবার তো দেবে না

Final পরীক্ষার দেরী আছে নাকি? অ্যাঁ? final পরীক্ষা আরও দেরী আছে না না দেরী তো আছেই, কিন্তু আর এক দেড় মাসের মতোন আছে তাহলে তো ভালো করে পড়তে হবে, লাগতে হবে নাহলে তো আর পারা যাবে না না হ্যাঁ হ্যাঁ না পড়লে তো আর পারা যাবে না, পড়তেও মন বসে না সারা বছর তো আর পড়ে আসছিলাম এই দু বছরে একবারে ইয়ে করে দিল, শেষ করে দিল সব পড়াশোনা হম হ্যাঁ দুবছরে তো শেষটা করল আবার নতুন করে শুরু করতে হবে কারণ যেগুলা যেগুলা ছিল মাথাতে সব তো চলে গেছে, এখন নতুন করে ফের মাথাতে ঢোকাতে হবে হ্যাঁ আবার সব চেষ্টা করতে হবে আগের মতো ছেলেপিলেগুলো তো সব বেকার সব, সবটাই ইয়ে করে দিল পড়ছে না কী করে পড়াশোনা করবে? সে লোকজনের ছেলেপিলের তো পড়াশোনা যে এ~ মানে আনন্দটা বা পড়াশোনা করতে চাইত সেটা তো করবে না কারণ এই যে lockdown এ mobile নিয়ে সব ব্যস্ত

এখন সে mobile এ সে online game পাবজি হ্যা হ্যা ওই সব জিনিসে কী করে ব্যস্ত হয়ে গেছে আর এখন তো শুনতে পাচ্ছি online এও mobile এই সব shopping টপিং করা যাচ্ছে হ্যাঁ online এও shopping করা যাচ্ছে online এ বলো কী বলব গো online এ কীরকম এক জিনিস দিলে তার আরেক জিনিস দিয়ে দিল হ্যাঁ, তাই নাকি? তাহলে তাহলে কী ভালো আসে না জিনিসটা? না মানে ওরা এক জিনিস দেখাচ্ছে তো তার বিপরীত জিনিসটা দিয়ে দিচ্ছে, খারাপ জিনিস,

না প্যান্ট আসবে না shirt ই আসবে shirt আসবে। কীরকম বলো তো? সেই পাতলা চলে আসবে একবারে সেই জ্যালজ্যালে মত, হ্যাঁ কাপড়টা ভালো না

হ্যাঁ সেটা তো হবেই কিন্তু ব্যাপারটা হচ্ছে কী? online এ মানে ছবিতে দেখা আর সামনাসামনি দেখা দিন রাত তফাত হম এরমধ্যে ঘড়ি order দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে পাঁচটা ঘড়ি পাঁচশো টাকায় হম হম দিয়ে পেলাম, দিয়ে ছবিতে এক দেখাচ্ছে আর যখন হাতে নিই তখন আর এক দেখছি,

কিন্তু যখন মালটা আসছে তখন তো অন্যরকম হয়ে যাচ্ছে না! হম ছবির সঙ্গে match ই করছে না দেখা গেল colour দিয়েছি সাদা হয়ে গেল অন্য colour হম হম পুরাতন মাল ভরে দিয়েছে হয়তো হম পুরাতন মাল ভরে দিয়েছে আরে এরকম করে তাহলে ব্যবসা কী চলবে ওদের? ওরকম করেই তো করছে চলে গেছে হ্যাঁ এরকম করলে তো কটা লোক নেবে তোমার সঙ্গে যদি এরকম করে আমার সঙ্গে যদি এরকম করে আরও দুটা দু পাঁচটা লোকের সঙ্গে যদি এরকম করে তো এরকম করলে তো আর ব্যবসা ওদের চলবে না হম তো এরকম করলে ওদের ব্যবসা মার খাবে আর আমরা কীজন্য কিনতে যাব ওদের কাছ থেকে? আমরাও কিনব না, আর তো অত online এ অত কিছু ইয়ে না সব ছেড়ে দিয়েছি আগে তাও online এ যা~ আগে তাও ভালো ভালো যাই দিত তাই দিত এখন তো সব ই হয়ে গেছে change হয়ে গেছে

তার মানে আগে যা দিত, যা দেখাত ছবিতে ওগুলাই আসত? হ্যাঁ ওগুলা আসত, প্রায় ওগুলা আসত এখন তো আর সেরকম আসে না তা আমি তো এই ল~ এরকম করে দেখিনি এরকম order টর্ডার করে দেখিনি কোনোদিনও তো আমি তো এগুলার ব্যাপারে জানি না তো দেখি একদিন করতে হবে তাহলে নাকি বলো হ্যাঁ একদিন করবে check করবে দেখবে কীরকম,

তবে আ~ তুমি যদি বলছ যে খারাপ বেরোবে তার মানে খারাপই বেরোবে আমার মনে হচ্ছে, না সেরকম যদি যদি ই হয় তাহলে সেরকম ওরা ভালো দিতে পারে garranty নাই উহাদের যা মন ও তো ওদের ওদের mood হিসেবে নাকি যে ওরা এই customer টাকে ভালো দিব ওই customer টাকে দিব না, আর য যদি খারাপ আসে তো আমি return করতে পারব না? হ্যাঁ return করবে কিন্তু পয়সাটা দিতে দেরী করবে ওরা, ও তো পয়সা তো দিবে তো? হ্যাঁ দিবে, এক দু মাস লেগে যাবে, এক দু মাস লেগে যাবে? তা এক দু মাসের তো পয়সা তাহলে খাটিয়ে নিল ওরা সুদে টাকা খাটিয়ে নেবে ওরকম করলে হম ও, আচ্ছা, বেশ তাহলে হম ঠিক আছে রাখলাম তাহলে, পরে আবার কথা হবে

লাদাখ Ignetic minds প্রকল্প ভারতীয় সেনাবাহিনী সাম্প্রতি লাদাখের শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ দেয়ার জন্য লাদাখ Ignetic minds প্রকল্প চালু করেছে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

MOU সাক্ষর করেছে HPCL এবং national organisation for integrity and educational development নামে একটি কানপুর ভিত্তিক NGO এর সাথে sing up করেছে লে চুক্তি সাক্ষরিত হয় এই প্রকল্পে কারগিল ও লে জেলার পঁয়তাল্লিশ জন ছাত্রকে প্রশিক্ষণ দেবে এতে

লাদাখের সাম্প্রতিক উন্নয়ন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 geothermal power প্রকল্প স্থাপনে করতে চলছে geothermal প্রকল্পে প্রথম পর্যায় ONGCfive hundred

একটি বাণিজ্যিক plant স্থাপন করা হবে plant এর আনুমানিক বিদ্যুৎ ক্ষমতা দুইশ পঞ্চাশ মেগাওয়াট লাদাখের গুরুত্ব

তিব্বত নামে পরিচিত এটি ন’হাজার ফুট এবং পঁচিশহাজার একশত সত্তর ফুট উচ্চতায় অনেক দর্শনীয় স্থান দেখার সুযোগ রয়েছে।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 লাদাখ ignetic minds প্রকল্প ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি লাদাখের শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ দেয়ার জন্য লাদাখ intiget minds প্রকল্প চালু করেছে।

HPCL এর সাথে একটি চুক্তি সাক্ষরিত হয়েছে জজ্ঞা বিদ্যা দেবেনা কি

দেবেনা যোজনার অধিনে ছয়শত বাহাত্তর কোটি টাকা ঘোষণা করেছেন মুক্তি পেয়েছে প্রথম কিস্তি এর মাধ্যমে দশ লাখ অষ্টাশি হাজার শিক্ষার্থীর fee পরিশোধ করা হয়েছে জগন্য বিদ্যা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 দিল্লী school bag নীতি

দিল্লী school bag নীতি অনুসারে class এর মধ্যে ছাত্রদের school bag এর ওজন অসমানের সরকারি মাদ্রাসা বাতিলের bill

পয়লা এপ্রিল দুই হাজার একুশ থেকে সমস্ত রাষ্ট্র চালিত মাদ্রাসা বাতিল করবে এবং তাদের school এ রুপান্তর করবে এই bill টির নাম আসাম reapal bill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 জগন্নাথ বিদ্যা কানুকা যোজনা অন্ধ্র প্রদেশ চালু করা হয়েছিল অন্ধ্র প্রদেশের মূখ্য মন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডী জগন আম্বা বিদ্যা কানুকা যোজনা চালু করেন রাজ্য সরকার এই প্রকল্পের জন্য ছয়শ পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করেছে এই প্রকল্পের অধিনে রাজ্য সরকার সরকারি school kit প্রদানের জন্য তেতাল্লিশ পয়েন্ট বত্রিশ লক্ষ টাকা নাদু নেদু মন মাদি অনুষ্ঠান

দুহাজার কুড়ি সালে সেপ্টেম্বরে প্রকল্পটি চালু করা হয়েছিল। এর লক্ষ্য নারীদের সামাজিক ও অর্থনৈতিক ভাবে ক্ষমতায়ান করা। এই প্রকল্প এর অধীনে অন্ধ্র প্রদেশ সরকার চারটি ভিন্নধাপে এপ্রিল দুই হাজার উনিশ মহিলা সনির্ভর গোষ্ঠী গুলির বকেয়া রিন পরিশোধ করবে উপরের সমস্ত প্রকল্পগুলি রাজ্যের সরকারের নবরত্ন কল্যাণ প্রকল্পের অংশ national recruitment assistant এবং eligibity stand কি মন্ত্রীসভায় একটি জাতীয় নিয়োগ সংস্থা গঠনের অনুমোদন দিয়েছে যা সাধারণ যোগ্যতা পরীক্ষা পরিচালনা জন্য দ্বায়ী থাকবে national recruitment assistant NRA একটি multy agency হবে একটি স্বায়েত্বস্বায়িত স্বাস্থ বা railway ব্যাংক এবং SSC এর জন্য এবং CNgazetted officer পদে এবং শূন্য পদ পুরণের জন্য একটি সাধারন যোগ্যতা পরীক্ষা পরিচালনা করবে covid nineteen এর কারণে প্রায় চব্বিশ million school ছেড়ে যেতে পারে জাতি~ জাতিসংঘ UNPolicy breif অনুসারে অনুমান করা হয়েছে যে covid nineteen মহামারির অর্থনৈতিক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

বিবরণ অনুসারে শিক্ষাগত তহবিলের ব্যবহার এক-তৃতীয়াংশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রাক-প্রাথমিক এবং তৃতীয় স্তরের অতিরিক্ত তেইশ poient আট million শিশু এবং যুবক পরের বছর school ছেড়ে যেতে পারে যা school এর বাইরে থাকতে পারে যেতে পারেনা school বন্ধ হয়ে যাওয়ার পর শিক্ষায় ফিরে না আসা শিশুর সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এক point ছয় million এর বেশি lerner বর্তমান পরিস্থিতির নয়া প্রভাবিত হয় দরিদ্র দেশে ছিয়াশি শতাংশেরও বেশি শিশু প্রথমিক স্তরে আক্রান্ত হয় উন্নত দেশগুলোর মাত্র কুড়ি শতাংশের তুলনায় সামগ্রিক প্রভাব এটা দেখা গেছে যে কেউ school পড়া আবার শুরু করতে পাড়ুক বা না করুক না কেন সে কাজ ক্ষতি হবে resolution ছাড়া great three seventy two শতাংশ শিক্ষার্থীর মধ্যে শিক্ষার ক্ষতির এক-তৃতীয়াংশ great দশের পরেও পড়তে পারে তারা school ছেড়ে দিবে।

মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক digital শিক্ষার প্রচারের জন্য নির্দেশিকা জারি করেছে নির্দেশিকা অনুসারে school গুলিকে বিভিন্ন class এর জন্য শুধুমাত্র সীমিত সময়ের জন্য অনলাইন online class পরিচালনা করারঅনুমতি দেয়া হয়েছে এই নির্দেশিকা গুলি সমস্ত রাজ্যের জন্য নির্দেশিকা হিসাবে পরিবেশন করার জন্য national council of educational research and training দ্বারা প্রস্তুত করা হয়েছে যদিও রাজ্য সরকার গুলিকে তাদের নিজস্ব নিয়ম ও প্রবিবিধান তৈরি করার স্বাধীনতা দেওয়া হইছে MHRD নির্দেশিকা গুলির মূল বিষয়গুলো

i eight শ্রেণির ছাত্রদের জন্য প্রতিদিন সর্বাধিক one point five ঘন্টা online class করতে পাড়ে যখন ten eleven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 প্রায় ত্রিশ মিনিট তিন time বাধ্যতামূলক online sixnus প্রশিক্ষণ ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের সর্বাদিক দুটি session এর জন্য one থেকে eight class র জন্য যেদিন রাজ্য কেন্দ্র শাসিত অঞ্চল গুলি দ্বারা online class পরিচালনা করা হয় সেই দিন গুলিতে পরিচালিত হতে পারে নবম দ্বাদশ শ্রেণির জন্য secession এর সর্বাধিক সংখ্যা প্রতিদিন চারটি secession এর মধ্যে সীমাবদ্ধ হওয়া উচিত এবং secession গুলির মধ্যে দশ এবং পনেরো minute এর বিরতি দেওয়া উচিত

এটিও মনে রাখা উচিত যে একই পরিবারের একাধিক শিশু একই device ব্যবহার করতে পারে এবং secession এর সময়সূচি ও বিবেচনায় নেওয়া উচিত এটি শিক্ষকদের জন্য যেমন সভ্য

যারা ভিন্নভাবে সক্ষম হতে পারে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 বারো জুলাই জাতিসংঘ বিশ্বজুড়ে নারী ও শিশুদের অধিকার সম্মান জানাতে মালালা দিবস উদযাপন করে মালালাএকজন পাকিস্তানী কর্মী প্রতিবছর highlight মিলিত মালালা ইউসুফজাইয়ের জন্মদিনে জাবি মালালা দিবস উদযাপন করে মালালা সম্পর্কে ভালবান বন্দুকধারী মালালাকে মাথায় গুলি করে মালালার কথা মেয়েদের শিক্ষার পক্ষে কথা বলার পর দুই হাজার বারো সালে তালেবান বন্দুকধারী মালালাকে মাথায় গুলি করে হত্যা করে তিনি শীঘ্রই ফিরে আসেন এবং আক্রমণ সর্বে লিঙ্গ অধিকারের জন্য তার একালবি অব্যাহত রাখেন মালালা মালালা fund প্রতিষ্ঠা করেন এটি একটি NGO যা অল্প ব্যয়ি অল্প বয়সী মেয়েদের school এ যেতে সাহায্য করে তিনি i am মালালা বইটির সহলেখক তো হয়েছেন মালালা দুই হাজার নয় সালে BBC র জন্য লেখালেখি শুরু করেন তিনি এগারো বছর বয়সী ছিলেন যখন তিনি একটি যুগে তার routine school জীবন share করেছিলেন তখন মেয়েদের school এ যাওয়া নিষিদ্ধ ছিল তার প্রকল্প বিশ্বব্যাংক শিক্ষার জন্য পাঁচশো million dollar অনুমোদন করেছে।

পাঁচশো dollar million অনুমোদন করেছে highlights প্রকল্পটি ভারতের ছয়টি রাজ্য সরকারি school গুলো পরিচালনা করার ওপর দৃষ্টিনিবদ্ধ করে বিশ্ব ব্যাংক কর্তৃক বরাদ্দকৃত তহবিলটি search নামক একটি প্রকল্প বাস্তবায়নের জন্য ব্যবহার করা হবে লো একটি two point ও launch বিশ জুন দুই হাজার কুড়ি কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী two point ও উদ্দ্যেগ চালু করেছে এই উদ্যোগটি উচ্চশিক্ষা platform গুলিও কাজ করে। startup গুলির সাথে সম্পর্কিত প্রযুক্তিগুলি কে সংযুক্ত করতে এবং কিভাবে জানতে সাহায্য করবে যুক্তি potal এর মাধ্যেমে মন্ত্রালয় নিশ্চিত করেছে যে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী গবেষক এবং শিক্ষকরা তাদের সমস্যা মেটাতে পর্যন্ত সহায়তা পান বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আজকে আমাদের বিশেষ নিবেদন শিশু সাহিত্যের জাতীয় পুরস্কার প্রাপ্ত একটা মেয়ে একা বিশেষ চরিত্রে পুনু পুনুর মতো যারা শুধুই শাক্ষি নয় ছোটোদের মিষ্টি বন্ধু তাদের সবাইকে উদ্দেশ্য করে আজকে আমাদের এই গল্প শুরু হচ্ছে একটা মেয়ে একা গল্প মায়ের মুখের দিকে চোখ করতে সে প্রথম বুঝতে পারল পুনু বাবার চাকরি নাকের নাককাঠিটাও তাই গেছে দু কানে সোনার দুটো মতো সেটাও হাড়িয়ে পুকুর ঠারে জিজ্ঞেস করলেই মা নিশ্চয়ই লজ্জা পাবে আর মায়ের সামনে থেকে

ওরও কেন কেমন কষ্ট হয় ভাইটা বেচারা একটা সুন্দর বিদ্যালয়ে যাওয়ার ব্যাগে কত দিনের শখ কিন্তু বাবাটা যেন কী রোজি বলে কিনে দেবে কলকাতায় গেলে এবার ঠিক নিয়ে আসবো

কেমন তাই ছুটি থাকে কিন্তু বাবার ছুটি থাকে না কেন মায়ের কাছে শুনতো বাবার ছুটিটা ছোট চাকরির ছুটি থাকে পুনুও তখন অবশ্য খুব ছোট ছিল এই তখন বিদ্যালয়ের দ্বিতীয় কি তৃতীয় শ্রেণীতে পড়তো দিবিও তখন বেঁচে দু বোনে তালপাতার রোজি পেন্সিল হারিয়ে আসত দুপুরবেলা ঘুমাতো না কোনদিন তেল নুন তেতুল নয়তো ভাড়ার ঘর থেকে কুলের আচার পুনুকে দিয়ে দিত পুনু উঠতো না ছোট থেকে বড্ড ঘুম কাতুরে ঘুমোলে আবার খাবার কথা মনেও থাকত না তবুও সেই সময় থেকে দিদি ছাড়া থাকতো না নাকে কানখুশকির পালক দিয়ে ঠিক তুলে দিত আতা নিয়ে দুবোনে জানলার ধারে বসে থাকতো সে দিদিও সেই ছোট্ট পুনু